কেনো হয় না, আমার মনে হয় তার ওই জায়গায় কোনো অ ওই যে চাচা, খালা, মামা নাই, মা বাবার টাকাও নাই, এইজন্য হচ্ছে না. হয়তো এইদিকে সব আছে, ওইদিকে তার নাই.

তার উপরে একটা যে আমাদের তিরিশ বছর পর্যন্ত চাকরির মেয়াদ, তিরিশ বছরের পরে আমরা আর চাকরি~ কোন চাকরিতে আবেদন করতে পারব না. তো এই তিরিশ বছরের মধ্যে ধরেন যে আমার যে চাকরি হবে, তার তো কোনো guarantee নাই, কারন আমার চাচাও নেই, খালুও নেই, আমার তাকাও নেই.

আ তাহলে তো আমি এই তিরিশ বছর পরে আমি এই certificate এত, সোনদ এত, CGPA ভালো result, এইগুলো দিয়ে কি করব?

আমাদের মানে বুঝবানা এগুলো? কখনো উনি কি~ উনি কি আমাদের দেখবে না? কি জানে, এই যে তিরিশ বছর যে করসে সেই জায়গায় thirty five করেক দিক, তাও যদি একটুও আশা থাকে. হ্যাঁ recently একটা আপুর হচ্ছে যে কিছুদিন আগে আন্দোলন করল, উনি হচ্ছে যে বলল যে এইযে তিরিশ বছর পর্যন্ত, তিরিশ বছরের পরে যে চাকরি মেয়াদ শেষ, তো আমরা এই certificate গুলা দিয়ে কি করব? তো এগুলো তো এখন তো আমি চাকরি পারছিনা, আমার তিরিশ বছর বয়স হয়ে গেছে, তারপর আমি এইগুলা দিয়ে কি করব? এইগুলা যদি আমার কোনো কাজেই না আসে, তাহলে এগুলো অর্জন করে আমার কি লাভ? তার মানে অ্যাঁ পোর~ মানে সরকার বুঝাতে যাচ্ছে আমরা মধ্যবিত্ত stu~ মানে পরিবারের বাচ্চাদের জন্য পড়াশোনা না,

উনি আবার এইদিকে বলতেছেন উনি হচ্ছে smart Bangladesh করবে কাদের দিয়ে, যারা হচ্ছে পড়াশোনা করবে না তাদের দিয়ে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে. ই smart Bangladesh করবে, মধ্যবিত্তর family রা ভালো চ~ job ই পাচ্ছে না,

job নিতে গেলেই, ধরেন যে আগের থেকে লোক ঠিক করা থাকে যে এ চা~ এর এর চাকরি হয়ে গেছে. আর মানে, ফাঁকা থাকে এগুলি, আমার তো মনে হয় যে মানে যে যে পদের চাকরি করে, ভালো ভালো পদে, যদি কোনো পদ খালি হয়, মানে আগে থেকেই select করা থাকে যে এটা ফাঁকা হইলে, তো আর একজন লোক আইসে বসবে মানে অন্য জন other side থেকে যাইয়ে যে ওখানে বসবে, তা কিন্তু হয় না, তাই না?

আমার খারাপ লাগবে কি ব্যাপার, কি হলো এটা, হতাশায়িত. চাকরি

তার family তাকে বলে যে এত পড়াশোনা করছিস, চাকরি করছিস না, তারপরে একটা ছেলেকে বলে হ্যাঁ এত বছর ধরে উম বাপের হোটেলে খাস, তোর আবার হচ্ছে যে এই নয় সেই ক~ মানে তাকে কত রকম ভাবে কথা শুনতে হয়, সমাজের কাছ থেকে, family র কাছ থেকে. প্রশ্নের সম্মুখীন হতে হয়, বিশেষ করে ছেলেদের, এবার দেখো~ উম ছেলেদের যে অ্যাঁ চাকরি করে তারপরে বিয়ে করবে একটা, যে সেখানেও আগে প্রশ্ন করা হয় ছেলেদেরকে যে ছেলে কি করে?

হ্যাঁ তেমন প্রশ্ন কিন্তু তো আসে সবার আগে, তখন যদি হ্যাঁ, মেয়েদের~ মেয়ের বাবা সরকারি job ছাড়া বিয়ে দিবেনা, যে একটা সরকারি জন্য একটা ছেলেকে যে কি পরিমাণ লড়াই করতে হয়, হ্যাঁ, কত struggle করতে হয়,

যারা করে তারাই বোঝে. আসলে মেয়ে না হলে, মানে তখনই ছেলেটার মানে এদিকে job ও হয় না, আর এদিকে তারা বিয়েও করতে পারেনা job~ job নাই জন্য মানে family থাকে বিয়েও হইতে চায়না হ্যাঁ অনেক ছেলে আছে যারা হচ্ছে যে এই পর্যায় যায় suicide করছে অনেক ছেলে. হ্যাঁ আছে তো. আর এই জন্যেই মানে এই যে একটা হতাশা, যে পড়াশোনা করে আমি কি করলাম, কিছুই করতে পারলাম না, কিছু অর্জন করতে পারলাম না. তাতেই মনে হয় suicide এর প্রতি তারা বেশে একটা ইয়ে হয়ে যাচ্ছে. কয়েকদি~ মানে এটা নেই কমছে মানে বেশ খানিক আগে আ মানে রীতিমতো অনেকজনই কিন্তু মারা গেছিল.

হ্যাঁ, এরকম শোনা যায় মাঝে মাঝে news এ.

তার চাকরি নেই, এইরকম কিছুদিন আগে একটা ছেলে ঢাকার থেকে বা~ আন্দোলন করল ছেলে একাই যে আমি BCS পরীক্ষা দিসি কিন্তু আমার কোন চাকরি নাই কেনো, সরকারকে যখন এটা জিজ্ঞেস করা হয় তার ওপর অনেক রকম ধরন~ উম যে মারধর করা হয়, তো এগুলা একটা, হ্যাঁ. প্রশ্ন তো সবারই জাগবে যেটা~ যে BCS দিল, সবকিছুতে ঠিক লিখল, কেনো তার job হলো না? নিশ্চয়ই এটা দুর্নীতি আছে, এটা বোঝাই যাচ্ছে. হম তার জায়গায় আরেকজনকে ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ ওই যে টাকা বেশি ঢুকিয়ে দিসে. তার মানে আপনি চিন্তা করেন যে ওই পর্যায়, এবং BCS এর মতন একটা পর্যাতেই হচ্ছে ঘুষ নেয় সরকারকে যখন সামনাসামনি গুলোতে কথা জিজ্ঞাসা করা হয়, তিনি বলে আমি তো তোমার টাকা নিনি, তাহলে এই টাকাগুলো নিচ্ছে কে? নিচ্ছে কে? কে নিচ্ছে? other side, এ তো আ মানে খায় ঠিকই, মানে ও কোনো

প্রমান টমান তো থাকই না না, আর কে বলবে, এসব নিয়ে মুখ খুলবে কে? হ্যাঁ, তারপরে হয় যে উনি বলতাছে যে আমি টাকা নিচ্ছি না, তো উনাকে যে উম বলা হচ্ছে যে আমরা টাকা দিয়ে job নিসি, যারাই নিয়েছে তারা তো মিথ্যে কথা বলবে না.

তারপরেও নয় কোনরকম পদক্ষেপ নেয় এদের বিষয় যে এরা যে বলছে কথাগুলো, আমরা একটু দেখি আসলে যে বিষয়টাকি সত্যি নাকি মিথ্যা. বর্তমানে যারা পড়াশোনা করে, এত ভালো result করে, এত কিছু করে এত কষ্ট করে যাচ্ছে, তারাই বসে আছে যারা লেখা . আপনি school college এর teacher গুলো দেখেন, যা~ যারা দেখবেন যে কোনোরকম হয়তো fail করে pass টাশ করে উঠে আইছে আর সে টাকা দিয়ে চাকরি নিয়েছে, ওই এখন teacher. তো ওরাই নিজেরাই শিক্ষিত না, আমাদের কি শিখেইবে ? আর কি শিখাবে, হ্যাঁ এটাই তো, নিজেরা শিক্ষিত না, ওই যে তখন নাইটটো করে বসে এর, সেটাই. তো সবারই তো future plan থাকে বা একটা সময় থাকে, আশা থাকে যে ভবিষৎএ ভালো একটা job করব, তো তুমি তো পড়ালেখা করতেছো, তোমার কি job করতে ইচ্ছা, বা কি তোমার~ কি করবা? এর মানে ছোট থেকে ধরে নিয়ে স্বপ্ন দেখি যে বড় হয়ে এটা পড়বো, এটা হবো কিন্তু যখন বড় হই তখন সেই জায়গায় যখন যাওয়ার সময় হয়, তো তখন সেই জায়গায় যাবার সময় হয় তো তখন realise করি যে আসলে এটা আমাকে দিয়ে~ আমার মতন মধ্যবিত্ত family র, এই ক আ আমার মতন অনেকেই আছে হাজারো মেয়ে, তাতে পক্ষে সম্ভব না কারণ আমাদের টাকা নাই, আমাদের ওই জায়গায় লোক নাই পরিচিত, যিনি আমাকে ঢুকাই দিবে চাকরিতে. যেইগুলো মিলাইয়া মাঝেমধ্যে মনে হয় যে পড়াশোনা কেন করি, ছেড়ে দি. পড়াশোনা না করে আমিতো যদি দেখা যায় যে মানুষের বাসায় কাজ করি তাও মনে হয় লাভ আছে, টাকা পাবো. হ্যাঁ কারণ এখন তো টাকাটাই সব হয়ে দাড়াইছে না, সবার উপরে সবার উপরে. পড়াশোনা যে এত কষ্ট করে বাবা মা টাকা দেওয়া পড়াশোনা করায়, আর তো কিছু~ teacher কে বেতন দাও, college এ দাও, coaching এ দাও, এখানে দাও সেখানে দাও, সরকার বলেছে যে teacher ই~ school college এর teacher যদি বলে যে তোমরা coaching করায় ও না, class এ private পড়ায়না, কারণ যারা বেকার ই student আছে তারা অন্তত কিছু যে একটা করতে পারবে, tuition ই করাইতে পারবে. উনি ওখানে বলাবলি তারপরে যে শিক্ষার লোক ওটা কি মানলো কি মানতেছে না তার দেখার কোনো প্রয়োজনই নাই. না এটাই যদি মানে তারা মানে দিত, তদন্ত করে দেখত যে তাহলে আশা করা যায় যে এমনটা হতো না, নাকি? . কিন্তু কোনো কারো মাথাব্যথায় নাই. হ্যাঁ সরকার তো ধরেন যে নিজেরটা তো নিজে বাচ্ছি, আমি তো বাইচা আছি, আমি সুস্থ, মানে হইছে কথায় আছে না যে নিজে বাঁচলে বাপের নাম, তো সরকারি আমি তো সুস্থ. হ্যাঁ আমি বেঁচে আছি তো জনগণ কি হইলো সে তো দেখার নেই. হ্যাঁ ঠিক ঠিক. ধরেন যে যাদের মেধা আছে, যারা মেধাবী, যারা হচ্ছে যে ভালো কিছু করতে পারবে, দেশের জন্য hope একটা, তারাই দেখা যায় যে বেকার বসে আছে, চাকরি নেই. তো দেশের উন্নতি হবে কোথা থেকে? হম আসল মধ্যমনি এরাই সব বসে আছে, graduation করে আর অল্প পড়াশোনা করে মানে কোনরকম pass করসে, এই যে বাবার টাকা আছে, বাবা সরকারি job করে, অ বাবা ঢুকাই দিসে.

তারপর অনেকে এখন বলতেছে যে আমার উম বাবা তো সরকারি job করে, আমি হচ্ছে যে কিছু না করলেই হল, কারন আমার বাজাজের সরকারি টাকা পাবে সেইগুলা দিয়ে আমি অ্যাঁ মানে যুগ পার করে দিবো, এরকম মানুষও আছে.

ধরেনি বাবাও সরকারি job করে না, চাচাও করে না, আমাদের কপাল মানে কি শেষ পর্যায়ে হলে, মাঝেমধ্যে ভাবি যে এর শেষ কোথায় আমাদের? কোথায় শেষ আর কি যে হবে সামনে? মানে সব সময় তো হতাশা থাকেই চেহারাতে. হ্যাঁ আর তখন কেউ দেখে বলে যে কি এত depression এ থাকো? হম আমার চাচা আছে, versity তে আছে, university থেকে honors, masters complete করে আজকে চার বছর থেকে বসে আছে বাসায়

হাতে সময়, এক বছরের মধ্যে যদি সে চাকরি না নিতে পারে তাহলে তার আর চাকরি হবে না.

ওটাই তো, মানে

সরকার কি আমাদের দেখবে না? তাহলে তো, অন্যান্য দেশগুলো যেমন তাকায় দেখে না, Bangladesh এর দিকে দেখেন যে বেকারত্ব কোন দেশে বেশি? আমাদের দেশে.

শিক্ষিত হও কিন্তু, চাকরি আমি দিবো না, তুমি কি করবে এরকম হয়েছে বিষয়. হ্যাঁ, আচ্ছা তো কথা বলে ভালো লাগলো, আমরা আবার অন্য একদিন কথা বলব ঠিক আছে?

আচ্ছা bye.

আমি রিয়া মন্ডল বলছি, আমি insurance ব্যাপার নিয়ে কিছু বলতে চাই। insurance অনেক ধরনের আছে। Life insurance , Health insurance , Car insurance , Home insurance , Life insurance সবার করা উচিত। বিশেষ করে বাড়িতে একজন ব্যক্তি যিনি Income করে যার উপর একটা সংসার চলছে তাকে তো আগে Life insurance করা দরকার। কারণ উনার উপরে যদি সবাই নির্ভরশীল থাকে কিছু উনার একটা হয়ে যায় তাহলে Life insurance করা থাকলে উনার Family কিছু সুবিধা হবে এজন্যে Life Insurance সবার করা দরকার

Health insurance Policy যার যেমন করা থাকে সেই অনুযায়ী আমার যখন hospital ভর্তি হয় কোন Problem হলে কিছু Accident হল বা কারোর যদি কোনোরকম কোনও রোগ হয় সেটা treatment করার জন্যে। উম তখনই insurance Company এটা Pay করে Hospital কে আর Car insurance হল Two Wheeler যে গাড়িগুলো হয় ওই insurance দু রকমের হয় একটা হল First Party একটা হল Third Party First Party insurance টা হয় যেটা আপনার গাড়ি৷ আপনি যদি করে থাকেন আপনার বাড়ি যদি কোনওরকম কোনও Damage হয় তখন আপনার Damage হওয়া গাড়িতে আপনার Company সেখানে Claim করলে Fifty Percent Company টাকা Pay করে দেয় আর Third Party insurance যেটা অনেকে করে সেটা হল আপনি রোডেরতাতে police আপনার কোনও ধরবেও না। গাড়িটা police এর হাত থেকে বাঁচতে পারবেন। কিন্তু তাতে যদি গাড়ি কোন রকম কোনও রকম কোনও Damage হয় তাতে কিন্তু আপনি কোনো রকম কোনও Claim পাবেন না। এই insurance গুলিই আমি জানি আর একটা আছে আপনার যেটা Finance এর যে insurance গুলো হয় সেই insurance গুলোও করা যায় সেটা যদি কোনওরকম কোনও গাড়ি যদি কেউ EMI দিতে না পারে যাঁরা finance গাড়ি নেয় হয়তো গাড়ির EMI দিতে পারছে না তখন ওই claim করে ওই finance এর insurance sceme গুলো করে তখন তারা টাকা পেয়ে যায় company এর থেকে।

নমস্কার আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি sir? sir আমি আমার mobile এ recharge করতে চাইছি internet সম্মন্ধে plan তো আমি recharge করতে পারছি না মানে বুঝতে পারছি না যে কী plan টা নিলে আমার mobile এ activate হবে বা চলবে okay so আপনি recharge এর ব্যাপারে জানতে চাইছেন আপনার number এর জন্য, অবশ্যই সেক্ষেত্রে আমি আপনাকে পুরো information দিয়ে সাহায্য করবো but আপনি কী শুধু mobile data এর জন্য recharge করতে চাইছেন না তার সঙ্গে calling SMS সমস্ত benefit সহ যে plan রয়েছে plan recharge করতে চাইছেন? দেখুন data টা আমার primary দরকার বাকি calling এইগুলো তো একটা phone এ সেটা দরকার থাকে কিন্তু আমার data টা প্রচুর দরকার হয় দেখুন data দু ধরণের হয় একটা আপনার যে monthly plan recharge করেন monthly plan এর সঙ্গে আপনি একটা data balance যেমন per day হিসেবে এখন দেওয়া হয় সে per day হিসেবে আপনি data balance পাচ্ছেন ওই ছাড়াও আপনার একটা data pack থাকে যে data pack মানে হচ্ছে আপনার অন্য কোনো আহ দিনের যে data data পান আপনি ওই pack এর সঙ্গে সেই data যখন শেষ হয়ে যাবে তারপর আপনি pack থেকে data টা use করতে পারেন data balance, মনে করেন আমার দু GB data plan recharge করা আছে but আমার দিনে তিন GB data use হয়ে যাই, কোনো দিন আমার সাড়ে তিন GB data use হয়ে যাই সেক্ষেত্রে আপনার pack recharge যখন extra করা থাকে তখন extra যে দু GB আপনার use হয় সেটা আপনার pack থেকে deduct হয় next dat এও same হিসেবে হয় so আপনার কী কোনো valid plan আপনার number এর জন্য রয়েছে না আপনি plan এ আপনার recharge করতে চাইছেন সেক্ষেত্রে? আমি per আমার data যেক্ষেত্রে আমি আপনাকে বললাম যে আমার data প্রচুর দরকার হয় কেননা আমার work from home চলছে সেইক্ষেত্রে আমার data requirement প্রচুর জি তো আপনি কী suggest করবেন, monthly নেওয়ার ভালো না daily নেওয়া ভালো?

তিন, সাড়ে তিন GB তো ধরেই নিন তিন, সাড়ে তিন GB এর উপরে দেখুন আপনি তিন GB ইর উপর আমাদের যে plan গুলো রয়েছে তাতে আপনি plan এ per day তিন GB পর্যন্ত data আপনি পাচ্ছেন, ঠিক আছে? so তিন GB ইর যে plan রয়েছে monthly সেই plan আপনি recharge করে রাখতে পারেন তার সঙ্গে আপনি data pack extra recharge করে রাখতে পারেন যেটা আপনার plan এর data balance হিসেবে আপনার use হবে যেহেতু তারপরে আপনি work from home যেহেতু করছেন high speed data আপনার প্রয়োজন আছে তখন high speed data টা আপনার continue চল continue চলবে সেক্ষেত্রে আপনার আহ কোনো রকম কাজের impact হবে না so আপনি monthly plan যে recharge করবেন সেটা আপনি এক মাসের জন্যও করতে পারেন বা তার বেশি তিন মাসের জন্যও করতে পারেন বা এক বছরের জন্যও করতে পারেন বিভিন্ন ধরণের plan রয়েছে so আপনার সুবিধা অনুসারে বা আপনার যেটা পছন্দ আপনি সেরকম করতে পারেন আপনি কী ধরনের plan চাইছেন, validity হিসেবে? validity হিসাবে আমি আহ চাইছি মোটামটি দশ পনেরো দিনের মতন দশ পনেরো দিন দেখুন দশ পনেরো দিন plan আপনি যে recharge করতে চাইছেন তার থেকে বেশি দিনের plan recharge করলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে কেননা আপনি যত কম দিনের recharge করবেন তত আপনার cost বেশি পড়বে আচ্ছা আর যখন আপনি বেশি দিনের recharge করবেন তখন আপনার cost টা কম হয়ে যাবে recharge এর ক্ষেত্রে সেইক্ষেত্রে বেশি দিন বলতে সর্বোচ্চ plan কী আছে? এই মুহুর্তে আমাদের highest আহ মানে বেশি validity রয়েছে আপনার এক বছরের তো তিনশো পঁয়ষট্টি দিনের plan রয়েছে আচ্ছা তিনশো পঁয়ষট্টি দিনের যদি plan recharge করছেন তাহলে আপনি তাতে আপনি যেমন data balance নিতে চান আপনি যেটা বলছেন যে তিন GB data চাই আপনার per day

এবং আপনি roaming এও যদি যান সেক্ষেত্রেও আপনার unlimited calling data সুবিধা আপনি continue করতে পারবেন কোনো issue নেই তাতে আপনি SMS ও পাচ্ছেন per day হিসাবে local STD যেকোনো number এর ক্ষেত্রে এবং এছাড়াও আপনি বিভিন্ন রকম সুবিধা যেমন বিভিন্ন service গুলো থাকে সেইগুলো free তে পাবেন যেমন tune যেগুলো থাকে যেহেতু আপনার number এর ক্ষেত্রে লাগাতে চান সেটাও আপনি free তে পাচ্ছেন company ইর তরফ থেকে এবং আরো বিভিন্ন company ইর যে apps রয়েছে সেগুলোতে আপনি movie দেখতে পারেন গান শুনতে পারেন সেগুলো আপনার free of cost এ পাচ্ছেন তার access গুলোও আপনি recharge করেন আচ্ছা sir সেই ক্ষেত্রে এক বছরের যে plan গুলো আছে তো এক বছরের plan গুলো কী per day data না monthly data? ওটা per day হিসাবে পাবেন prepaid এর ক্ষেত্রে আপনি যদি post paid connection করেন আপনার connection থেকে সেক্ষেত্রে post paid এর কী হয়, monthly হিসেবে যেটা হয় সেটা আপনি আহ sorry আপনার total data টা এক সঙ্গে দেওয়া হয় post paid এ but prepaid এর ক্ষেত্রে এক বছরের plan এ আপনি per day হিসাবে পাবেন but prepaid এরও কিছু plan রয়েছে যাতে আপনি পুরো মাসের এক সঙ্গে data পাবেন কিন্তু সেটা এক বছর plan হবে না এক মাসের plan হবে পুরো data টা আপনাকে একবারে দিয়ে দেওয়া হবে আপনি সেটাই যেমন ভাবে use করতে পারেন আপনার মনে করেন আঠাশ দিনের plan validity আপনি ওই data টা পাঁচদিনেও শেষ করে দিতে পারেন পুরো মাসের যেহেতু এক সঙ্গে দেওয়া হচ্ছে তারপরে আপনি যে data টা recharge করতে হবে নইলে আপনার, আপনার যদি বেশি uses হয় আপনি postpaid এও migrate করতে পারেন বা আপনি যদি সুবিধা মনে হয় আপনি prepaid এও থাকতে পারেন সেটা আপনার সুবিধা অনুসারে কেননা অনেকে postpaid prefer করে অনেকে prepaid prefer করে বুঝতে পারলাম তো এইখানে ধরুন আমার যদি data শেষ হয়ে যাই পরবর্তীকালে কী আমি extra data data নিতে পারি? অবশ্যই নিতে পারেন আপনার যেরকম data এর প্রয়োজন পড়বে আপনি সেরকম extra data recharge করতে পারেন এগুলোকে data booster বা data pack বলা হয় আপনি এক GB দু GB দশ GB তিরিশ GB পঞ্চাশ GB বিভিন্ন রকম data pack রয়েছে আপনি আপনার সুবিধা মতো আপনার number এ recharge করে রাখতে পারেন এটা আমি per day চাইলেও per day বারবার recharge করতে পারি তো?

আপনার যদি বেশি data use হয় সেক্ষেত্রে আপনার বারবার প্রত্যেকদিন recharge করার থেকে আপনি এক বারে মনে করেন পঞ্চাশ GB একটা recharge করা থাকলো আপনার তো data pack এর কোনো আলাদা validity হয় না আপনার যে plan validity থাকবে তার সঙ্গে তার validity থাকবে সেহেতু আপনি যদি পঞ্চাশ GB recharge করেন আপনার যেরকম uses হবে সেই হিসেব করে আপনার data pack থেকে deduct হবে

আচ্ছা তাহলে আমি একটা জিনিস আপনাকে বলুন যে আমি এইযে পঞ্চাশ GB pack টা আমি ধরুন পঞ্চাশ GB recharge করতে পারলাম না এবার ধরুন আজকে recharge করেছি আজকে আমার শেষই হলো না তাহলে কী হবে? পঞ্চাশ GB ইর যে ওগুলো তো data pack ওর তো কোনো validity নেই মনে করুণ আপনি আজকে recharge আজকে একটা plan recharge করেছেন এক বছরের ঠিক আছে? তাতে per day আপনি দু GB করে data পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আজকেও আপনি একটি পঞ্চাশ GB data pack recharge করে রাখলেন তালে আপনার data pack টারও validity তো এক বছরের থেকে যাবে মনে করুন আজকে আপনি তিন GB data use করলেন তাহলে আপনার যে daily plan রয়েছে daily plan এর দু GB প্রথমে ওখান থেকে use হবে দুই GB use হওয়ার পর আরো যে extra এক GB আপনি use করলেন তখন আপনার যে পঞ্চাশ GB data pack recharge করা আছে সেই data pack থেকে আপনার এক GB deduct হয়ে যাবে ঠিক আছে?

তারপর বাকি net টুকু use হলো আপনার data pack থেকে deduct হলো তো আপনার অসুবিধা হওয়ার কথা না যেহেতু validity আপনার এক বছরের পুরো চলে যাচ্ছে আপনার যদি এক মাসের plan থাকে তাহলে data pack টারও validity এক মাসের থেকে যাবে আচ্ছা বুঝলাম সেইক্ষেত্রে আর আহ same জিনিস কী সাতদিন আটদিন যদি plan টা নিই ধরুন সাতদিন বা দশদিনের যে plan টা সেটাতেও কী same benefit? হ্যাঁ আপনি সাত আটদিনেরও নিলে আপনি data pack টারও validity তো সে সাত আট দিনই হয়ে যাবে না তখন আপনাকে সাত আটদিনের মধ্যেই শেষ করতে হবে আপনার যদি plan validity শেষ হয়ে যাই তারপর আপনি যদি data pack টা validity ইর উপর ওটাতো ওইদিনেই শেষ হয়ে যাবে plan এর validity এর সঙ্গে সেক্ষেত্রে আপনি আলাদা extra benefit পাবেন না আপনার যদি data use না হয়ে থাকে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা laps হয়ে যাবে মনে করুন আজকে আপনার কোনো plan একটা চলছে যার validity আজকে বা কালকে শেষ কালকে শেষ এবং আজকে আপনি কোনো একটা বড়ো data pack recharge করে ফেলেছেন তাহলে কিন্তু আপনার ওই pack টারও validity আগামীকালকে শেষ হয়ে যাবে plan এর সঙ্গে সঙ্গে আচ্ছা

আর এতে roaming এর কী সুবিধা আছে? দেখুন আমাদের roaming বলে কোনো আলাদা charges নেই এখন totally roaming free হয়ে গেছে যার ফলে আপনি all over India তে যেকোনো জায়গায় জেতে পারেন আপনার কোনো roaming charges কাটবে না

callingSMS সমস্ত benefit ই পাবেন আপনার plan wise okay sir তারমানে আহ শুধু Jammu Kashmir এ চলবে না তাই তো sir? যেটা আমি শুনেছিলাম না Jammu Kashmir এ তো আলাদা যেহেতু ওদের sim টাই আলাদা Jammu Kashmir এর total system টাই আলাদা সো আমাদের বাকি rest of India এর যে sim রয়েছে আপনি যদি prepaid connection সেটা Jammu Kashmir এ আপনি use করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে postpaid connection Jammu Kashmir যেতে হবে আপনি যদি Jammu Kashmir এ ঘুরতে যান বা আপনি job purpose ওখানে যান তাহলে আপনাকে আপনার ওইখানের through থেকে postpaid sorry prepaid থেকে postpaid করতে হবে বা ওখানে গিয়ে আপনার documents এ ওখানে আপনাকে sim নিতে হবে আর prepaid চলবে না ওখানে

sir আমি আহ এটা online এও recharge করতে পারি তো?

but আপনি online এও যদি করেন তো online এ বিভিন্ন রকম সুবিধা রয়েছে আপনি UPI through করতে পারেন company ইর যে apps রয়েছে সেটার through করতে পারেন আপনি net banking এর through করতে পারেন আপনি আপনার debit card থেকে recharge করতে পারেন এছাড়া আপনি আপনার এখন যে auto pay রয়েছে auto pay এর মাধ্যমে আপনি automatic আপনার account থেকে deduct হয়ে recharge হয়ে যাবে